তারপরে দেখবি আসবে একটা পরে কোড টি আসবে পরে কোড টি বসাবি

একটা কোড বসানোর পর দেখবি আর ধর কার্ডের চারটা সংখ্যা দিতে বলবে শেষের চারটা সংখ্যা আর ধর আর ধর কার্ডের লাস্টের দিকে তো হ্যাঁ হ্যাঁ আর ধর কার্ডের লাস্টের দিকের চারটা সংখ্যা তুই দিবি হম তারপরে আধার কাডার সময়ে যে মোবাইল নাম্বারটার আছে না সেখানে একটা আসবে সম্ভবত আসবে আবার না ও আসতে পারে বলে মূলত এখন এবার ধর কি রকমভাবে টা করেছে সেটা তো মানে বলা যায় না মানে আমি আগে করেছি

আচ্ছা আচ্ছা যদি তারা আসে তাহলে যে নাম্বারে টা আছে সেটা আবার দিয়ে দিবি দিয়ে দেওয়ার পরে দেখবি একদম সোজা একদম হয়ে যাবে যে একটা দিবে চার সংখ্যার মনেকর সম্ভবত তোকে একটা দিতে পারে হম কত নাম্বারের টা থাকে? কি টা তো প্রত্যাখন কার থাকে মনে হয় আমারা যখন করেছিলাম তখন চার সংখ্যার ছিলো তো এখন যদি ধর ছয় সংখ্যার হয়ে থাকে তাহলে একটা বাড়িয়ে দিবি ওটা কোন অসুবিধা না তোর মনের মতো সংসার করতে তুলনিয় টিপস ঠিক আছে আচ্ছা হ্যাঁ দেখবি আবার দ্বিতীয়বার কিন্তু দেওয়া হবে হ্যাঁ দ্বিতীয়বার কিন্তু আবার ওখানে দিতে বলছে মানে ওটা হ্যাঁ মানে তুই ইয়ে করার জন্য মানে এটা তুই এটা কি করছিস মানে উন্নত করছিস সেটা ‍কিন্তু করার জন্য দ্বিতীয়বার আবার যে টা তুই প্রথমে দিবি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

হম দিয়ে ওখানে বের করে নিবি গিয়ে একটা দিবে টা তুই কেটে দিবি মানে কার্ডটা তুই করে দিবি নাহলে পরবর্তীকালে কি হয়েছে সে তখন দেখবে ওই যে অতিতে থাকবে যা বা ওই নাম্বারটা দিয়ে ঢুকে এর মধ্যে

এর তাই দেখি এ সবাই টাকা তোলে দিয়ে ভুল-ভাল ভুল-ভাল বো বোতাম গুলো টিপে দেয় হ্যাঁ হ্যাঁ এই জন্যই ঘরের বিবি সবাই তো আর সব রকম জানে না এডা তুই যেমন চাস না এর ব্যবহারটা ঠিক আছে আসলেই তার জন্য বললাম এগুলো কিভাবে হয় কিভাবে ব্যবহার করতে হয়

হ্যাঁ বলছি কি শোন বলছি আমার কোন একটা এর ফোন আসছে সে তার এ করতে হবে সে তা বলছি কি এ ব্যাপারে কোন কিছু মানে জানার থাকে তাইলে তুই আমাকে এক সময় এর আইডি তে করিস হ্যাঁ হ্যাঁ আমি তোকে এ ব্যাপার নিয়ে পরে একদিন বসে আরও কিছু বলবো ঠিক আছে ঠিক আছে আর পারলে একদিন বেড়াতে আয় ঠিক আছে? পরে পুরসিরপ হবে কি টাইসের দাম ঠিক আছে

হ্যাঁ স্বাস্থ্য খাতে কিন্তু বিশ্ব এগিয়ে গেলেও আমাদের বাংলা দেশে স্বাস্থ্য খাতের মধ্যে অনেক অনিয়ম দেখা যাচ্ছে কিছুদিন আগে আমি একটা সংবাদে দেখলাম ।

আহ hospital যেটা খুব নামকরা hospital ছিল একসময় সেখানে যেটা আপনার এই বেসরকারি hospital যেখানে আপনার অনেক বেশি,

স্বাস্থ্য খাতের যে চরম অবনতি হয়েছে সেটা বলে শেষ করার মতো না আর কি ওখানে যে বিভিন্ন hospital এর ভেতরে বিভিন্ন, দালাল শ্রেণী রয়েছে যারা আহ তাদের কাজই হচ্ছে বেসরকারি যে স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য যারা আসে তাদেরকে বিভিন্ন

একটা ভালো স্বাস্থ্যসেবা পাবে সেটাও কিন্তু এখন দেখা যাচ্ছে যে হ্রাস পাচ্ছে উভয়দিকে উভয় কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমি মনে করি, আপনি কি মনে করেন আমারও এটাই মনে হচ্ছে সরকারি হাসপাত যখন আমরা যাই আসলে আমরা যাই হচ্ছি, একটু কম খরচের জন্য ব্যয়বহুলটা কম হোক আমাদের জন্য কারণ যারা মধ্যবিত্ত যারা গরিব দরিদ্র তাদের কিন্তু hospital এই যে বাকি খরচ গুলো কিন্তু বহন করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা তখনই আমরা হচ্ছে সরকারি hospital গুলোতে যাই আর সরকারি hospital গুলোতে গেলে একটাই, এটাই প্রথমে চোখে পড়ে একটা সাধারণ bed জন্য একটা cabin র জন্য ward এ আহ ward এ ভর্তি হওয়ার জন্য আমাদের অনেকভাবে ঘোরাই আমাদের অনেক ভাবে হয়রানি করে আজকে আহ তার সাথে কথা বলেন তো কালকে তার সাথে কথা বলেন বা যে এখন কথা বলতেছি বা এখন room খালি হচ্ছেনা এরকম type র হচ্ছে আমাদেরকে নানাভাবে হয়রানি করতেছে । আর এই হয়রানির ফলে কি হচ্ছে দালাল চক্র বাড়িতেছে তারা ভাবতেছে যে আহ যেহেতু আমার hospital আসতেই হবে আর আমার এখানে আহ চিকিৎসা নিতেই হবে, সেহেতু সে তখন কি করে সে তখন চক্রান্ত করে সে কিছু টাকা চাই যে তাদেরকে তখন একটা রোগী বা রুগীর আত্মীয়-স্বজনরা বাধ্য হয়ে তাকে দিতে হয় ঠিক আছে একটা ব্যবস্থা করে দিন ই এই জিনিসগুলোতে আমার মনে হয় হাসপাতালের কর্তৃপক্ষদের আসলে একটা করা দৃষ্টি রাখা তাদের উচিত যেন এরকম সমস্যা আমাদেরকে সমস্যা গুলুই কিন্তু আস্তে আস্তে বড় ধরনের ক্ষতিতে পরিণত হয়, আর সাস্থ্য ব্যবস্থা পনাটা, খুব ভালো যে তা বলবো না, কথা হচ্ছে প্রত্যেকটা এলাকাবৃত্তিক দিয়ে hospital গুলো যে diagnostic গুলো তৈরি হচ্ছে এর এখন ঠিকমতো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 আহ কি বলে cesarean এর কারণে একটা মা মারা যায় একটা বা একটা নতুন দুনিয়া দেখতে বাচ্চা আসার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শুধু একটা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 আমার, আমার আসলে আমি বলব যে সরকারের আমাদের hospital র কতৃপক্ষ দের স্বাস্থ্য সমা~ স্বাস্থ্য ব্যবস্থা যে উপরের উপরস্ত যারা আছে তাদেরকে এই জিনিসগুলা উম monitoring করা উচিত যেন এরকম ছোট ছোট hospital অভিজ্ঞ doctor অভিজ্ঞ nurse দ্বারা যেন এই হাসপাতাল গুলো পরিচালনা করা হয় আমাদের স্বাস্থ্য খাতের আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের এই বাংলাদেশিদের মধ্যে, বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি রয়েছে আমাদের দেখা যায় যে আহ অনেক মানুষেরই হ্যাঁ? খুব তাড়াতাড়ি হয়তো দেখা যায় তার আহ kidney নষ্ট হয়ে যাচ্ছে অথবা heart এ block হচ্ছে তারপরে যে apendicite সহ বিভিন্ন ধরনের অ আ অ migraine সমস্যা তারপর আহ brain stroke থেকে ধরে সব ধরনের আহ অসুস্থতা কিন্তু বাংলাদেশে খুব বেশি কারণটা হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের কিন্তু সেরকম নজর দেয় নাই যার কারণে দেখা যায় যে মাসের মধ্যে formalin দেয় বিভিন্ন ফলমূল যেন অনেক দিন খেজুর যেগুলো বাহির থেকে তারা আমদানি করে সেগুলোর মধ্যে অনেক দিন ধরে যেন এটা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

মনুষ্যত্ব কতটুকু আছে আমি জানিনা কিন্তু আমার মনে হয় যে মনুষত্ব সম্পূর্ণই আহ লোপ পেয়েছে তা না হলে কিভাবে মানুষ মানুষের খাওয়ার মধ্যে এরকম ক্ষতিকর,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 এবং এগুলি বাজার জাত করছে, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে শিশুরা বিশেষ করে বিভিন্ন kit এবং বিভিন্ন chocolate এগুলো খেয়ে কিন্তু তারা দিন দিন আক্রান্ত হচ্ছে । এবং শিশুদের য়ে একটা মানসিক বিকাশ সুন্দর বিকাশ এটাও কিন্তু নষ্ট হচ্ছে আমি মনে করি যে স্বাস্থ্য খাতের মধ্যে এটা একটা বড় বিষয় এবং এটার মধ্যেও সরকারের একটা গভীর আহ নজরদারি বাড়াতে হবে, তা না হলে কিন্তু কখনোই স্বাস্থ্য খাত আহ উন্নয়নের মুখ দেখবে না, আমি মনে করি আপনি কি মনে করেন? আসলে আমার মনে হয় যে, তো স্বাস্থ্য যে আহ hospital কর্তিক বা স্বাস্থ্য ব্যবস্থাপনা যে জোর দেওয়া উচিত সাথে আমাদেরও কিছু আহ দায়িত্বের মধ্যে পড়ে অপরিচ্ছন্ন যে রকম অপরিচ্ছন্ন পরিবেশ থেকে নানা রকমের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 আহ এমন কি এমন কিছু হয়ে গেছে malaria chickenguniea জীবন উন্নত আহ উন্নত জীবনের ব্যবস্থা বা চিকিৎসার মাধ্যমে আসলে আমাদের মা শিশুর মৃত্যুর হার রাস করাও সম্ভব, কিন্তু কথা হচ্ছে আমাদের আসলে সবার উচিত যেন আমাদের আশেপাশে পরিবেশটা আমাদের আশেপাশের যেই মানুষগুলো সবারই সচেতন দায়িত্ববান হওয়া উচিত। যাতে করে হচ্ছে এই জিনিসগুলো ধরো দ্বিতীয়বার না হয় বা আমরা আহ রোগ রোগ প্রতিরোগের যেই প্রতিরোধ যে প্রতিরোধ করতে হয় আমাদের সেই জিনিসগুলো আমাদের, মাথায় আনা উচিত । আমাদের এই স্বাস্থ্য সমস্যা জন্য আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে পরিবেশের ভারসাম্য আমরা রক্ষা করিনা যার কারণে দেখা যাচ্ছে যে আমরা আহ দেখা যায় আর যে আপনার

সেটা কিন্তু পাচ্ছি না তারপর কলকারখানা এগুলো থেকে যে বিষাক্ত আহ বাহ্য প্রাধান্য পদার্থ রয়েছে এগুলোর কারণে কিন্তু মানুষ এর স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে । এই কলকারখানার বজ্র ঠিকভাবে অপসারিত আহ অপসারিত না হওয়ার কারণে এবং তাদের আহ সুন্দর ব্যবস্থাপনা না থাকার কারণে এসব বজ্র হলে কিন্তু গিয়ে, আহ আপনি জানেন যে এই আমরা আমরা যেহেতু নদীমাত্রিক দেশ আমাদের বিভিন্ন নদ-নদী ভরা এদেশ এই নদ নদীর পানির সাথে কিন্তু এ কলকারখানার বর্জগুলি মিসে,

ভালো করে ধয়না ওই ময়লা হাতেই তারা চানাচুর বানাচ্ছে ময়লা হাতে তারা হয়তো আমড়া আহ ছিলে বিক্রি করছে ছোট ছোট আহ কিশোর কিশোরীদের পাশে ছোট ছোট ছেলে মেয়েদের মাঝে তার কারণে কি হচ্ছে তাদের হাতের যে জীবাণুটা আছে ওই জীবাণুটা কিন্তু ওই ইয়ার সাথে ওই খাবার পণ্য সাথে তাদের পেটে যাচ্ছে এতে করে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ছে এখন হয়তো এই আমার বাচ্চাটা একই চার দিন ধরে জ্বর তার জ্বরটা কিভাবে ছাড়ছেই না অথচ সে কিন্তু জ্বর হওয়ার মতো কোনো কাজ করেনি আমার মনে হয় যে এই সমস্ত এইবাহিরের খাবার খাওয়ার কারণে তার এই সমস্যাটা হয়েছে আপনার কি মনে হয়? জি আসলে, এই দূষিত পানি দূষিত বায়ু পচা বাশি খাবার তারপর রাস্তাঘাটে রাস্তার পাশে, আর স্কুলের পাশে যে না ডেকে যে খাবারগুলো বিক্রি হচ্ছে ওইখান থেকে কিন্তু আমাদের অনেক প্রকার জীবাণু ছড়াচ্ছে যেটাকে কিন্তু আমাদের খালি চোখে দেখা যাচ্ছে না আমাদের এই বিষয়গুলোতে একটু কড়া নজরদারি দেওয়া উচিত কারণ আহ এই বৃহত্ত সমাজে ব্যক্তির অবস্থান অনেকটাই তার স্বাস্থ্যের উপর নির্ভর করে একটা পরিপূর্ণ জীবনের জন্য একটা স্বাস্থ্যকর জীবন খুবই প্রয়োজন । নতুন করে গবেষকরা হচ্ছে নতুন করে স্বাস্থ্যের যেই সংজ্ঞা দিচ্ছেন যেটা যদি আমরা বলতে যাই যেটা হচ্ছে স্বাস্থ্য হচ্ছে নতুন নতুন বাধা-বিপত্তি বা দুর্বলতা সাথে খাপ খাইয়ে সুস্থ ভাবে জীবন যাপন করাটা তেই আসলে স্বাস্থ্য বলা হয় । কিছুদিন আমরা আগে দেখেছি ধর্মমাণ আদালত গুলি বিভিন্ন আপনার মিষ্টির দোকানে এবং বিভিন্ন খাবার hotel গিয়ে দেখেছে । যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তারা কিন্তু খাবার পরিবেশন করছে তাদের যে রান্নাঘর রান্নাঘরের সাথে তাদের যে এই আপনার এই ইয়া হওয়া আর

এগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে না এবং অপরিচ্ছন্ন পরিবেশে মধ্যে তারা রান্নাবান্না করে তাদের খাবারের মধ্যে তাদের মিষ্টির মধ্যে অনেক মাছ~মাছি ।

জি আসলে একটা hotel আপনার কথা মানে হল সেটা হচ্ছে কিছুদিন আগে আহ আমাদের নারায়ণগঞ্জে এদিকে মনে হয় একটা hotel কুকুরের মাংস পাওয়া গেছে বিরিয়ানির সাথে তো আসলে আহ হাসি আসে এই কথাগুলো শুনলে যে এভাবে আমাদেরকে ঠকানো হচ্ছে তো আসলে আমাদের উচিত যে

যেই দেশে অধিকাংশ মানুষের জীবিকা কিন্তু কৃষি কাজ থেকে আসে. হেঁ সেটা আমি জাঁতি কিন্তু বর্তমানে কৃষি বেবস্তা অবস্থা কিন্তু খুবই খারাব তারা এখন মনে করে বিভিন্ন দুর্যোগ তার পরে তা দের উৎপাদিত উপাদিতঞ্চিত যতোষ্ট পরিমাণে মূল্য পায়ে না. হেঁ হেঁ যেটা একটি কারণ আর একটি কারণ হচ্ছে বর্তমানে কৃষকরা কিন্তু সিন্ধীকেটে মধ্যে পরে হ্যাঁ তারা বিভিন্ন তাললে তারা ক্ষতি গ্রাহ্য আছে. জি জি আর একটি কথা শেঠি হচ্ছে বন্যা খোঁড়া যে গুলু কিন্তু আর একটি কারণ যে সব দের. হেঁ বাংলাদেশে তো কোনো প্রাকৃতিক দুভিধা প্রায় সব সময় লেগে থাকে. যেই যে আমাদের দেশে হয়রান অঞ্চেলে প্রায় সময় ধানে সময় প্রায় দেখা যায় বন্যা ধান মাটি তোলে চলে গেছে. যেই সব ক্ষতিগ্রস্ত দিক সরকারের আর একটু সচেত রাহা উচিত আমি যেটা মনে করি সরকার সর্বপ্রথম বিভিন্ন ভাবে বিভিন্ন গ্রামে যারা মাথা তারা তাদের কিন্তু সিন্ধিগাঁতে বেশি করে সেরি ক্ষেত্রে বীজ ভালো দে না বা অনেক সুদে টাকা দেয় সেই ক্ষেত্রে যেটি সরকারের কৃষি একটা লোন আছে বাংলাদেশ আছে বাংলাদেশ ক্রিসকে একটা লোন দেবা সেই লোন তা সেই ভাবে পায়ে না জি জি আর আমি যেটা দেখছি সেটা হচ্ছে কৃষক রা কিন্তু ধান চাষের উপপের কম ঝুঁকছে কারণ তারা অনেক ক্ষতি করছে. করার কারণেই ধান হয় তারপরে যে সময়ে বন্যা আসে তাদের অধিকাংশ ধান কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু আমি একটা খবরে দেখলাম যে অনেক দুর্যোগ্য হলেই কিন্তু একটা ধান আসতে থাকে. হ্যাঁ কিন্তু আমাদের বিভিন্ন দুর্নীতির বাজরা মানে বাইরে থেকে. দেখ বাক দিয়ে অল্প দামে ধানগুলো ক্রয় করে বাজারে বিক্রি করে তবে কৃষকের অনেক ক্ষতি হয় হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদেরও যেমন সতর্ক হতে হবে প্রশাসনে সাহায্য নিতে হবে. কৃষকরা তো একটু শিক্ষিত কম হবে, সেই ক্ষেত্রে তারা তাদেরকে ঠকানো একটু. আমার আমাদের সকলের উদ্দেশ্য তাদেরকে সচেতন করার তাদেরকে নিকট গিয়ে আমাদের তাদেরকে সবকিছু বুঝিয়ে বলা যেই এই ক্ষেতি গ্রোথ দিনগুলো তাদের সামনে তুলে দেওয়া উচিত না না বন্ধু তুমি হয়ে জানো না যে বর্তমানে কিন্তু সরকার এই এটি করছে বিভিন্ন গ্রামে গ্রামে যে মানুষকে সচেতন করে আসছে কিন্তু এটি মানে এটি ছড়াতে একটু সময় লাগছে আবার একটা জিনিস আমাদেরকে এই যখন ধান কটার সময় আসে সেই ছবি কিন্তু ধান কাটার লোক পাওয়া যায় না ওইভাবে এই জিনিসটাও অনেকের সঙ্গে সংকট হয়ে যায় তারপরে এই সময় মানে বিভিন্ন স্থানে নিবেশের লোক দেখি তাদেরকে সাহায্য করতে ধান ধান কাটতে মাটিয়ে নিবে পোরে. হ্যাঁ হ্যাঁ আমাদের গ্রামেও এরকম সবাই সাহায্য করতে নিভে গিয়েছিল যাদের যারা যুবক যার বয়স কম হ্যাঁ তারা এখন আর এক একটা জিনিস খেয়াল করেছ বাংলাদেশে কিন্তু যতদিন তার ক্রুসের জমি পরিমাণ কিন্তু কমে যাচ্ছে. হ্যাঁ যে এটা আমি দেখেছি সেটি আমি যেতে মনে করি সেটা হচ্ছে বর্তমানে জমি কিন্তু উর্বর কম হয়ে যাচ্ছে জমিতে সঠিক স্যার না ব্যবহার করে তারপরে তোমার ওই যে. মানে একেক সময় একেক রকম ফসল উৎপাদন করতে যেস জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক ঠিক ঠিক বলেছে সে ক্ষেত্রে পোকা মাঁকরের আক্রমণ তাদের জন্য এই যে ই কীটনাশক গুলো ব্যবহার করা হয় পোকামাকড়ের আক্রমণ জন্য এই কীটনাশকের জন্য জমির খ্যাতি হয় হ্যাঁ হ্যাঁ কীটনাশকের জন্য যেরকম জমির খ্যাতি হয় কীটনাশক বিশ বিভিন্ন বিষ দায় সেই ক্ষেত্রে কিন্তু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

হ্যাঁ জি জি সেই ক্ষেত্রে যেরকম ভালো বীজ লাগবে কৃষকদের কে সতর্ক করতে হবে আর কৃষকদেরকে কৃষি সম্পর্কে ট্রু আপডেট জ্ঞান দিতে হবে, নতুন নতুন যে প্রযুক্তি গুলো এসেছে সে প্রযুক্তি সম্পর্কে ধারণা দিতে হবে কৃষকদের তাহলে কিন্তু তারা ধান উৎপাদন বলো বিভিন্ন ফসল উৎপাদন, এখুন তোমার এইজো নতুন প্রযুক্তি গুলো আসেছে এইগুলো কিন্তু এখনো ওইভাবে সহজলভ্য হয়ে ওঠে এইগুলো কিন্তু মানে অতিরিক্ত দাম এই জিনিসগুলোর এই কারণে এইগুলো মানে সবাই ক্রয় করতে পারে না কিন্তু আমি শুনেছিলাম যে সরকার কেন্দ্র এ বিষয়ে বিভিন্নভাবে সাহায্য করছে লোন দিচ্ছে বিনা সুদে লোন দিচ্ছে হ্যাঁ এইগুলো কৃষি ব্যাংক ক্ষেত্রে এগুলো নিয়ন্ত্রণ করে তারা এইভাবে লোন দিয়ে থাকে আর কি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 সে ক্ষেত্রে কৃষকরা কিন্তু এই লোন নিয়ে তো, হ্যাঁ তখন তো তবে এই ক্ষেতের একটা মাসল দিয়ে লাগে আর কি নিজের আলাদা একটা জি জি আমি শুনেছিলাম বাংলাদেশে কথা আর বলতে পারলাম না কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এই এটি নিয়ে কৃষকরা কিন্তু আত্মাতক খুব পর্যন্ত চলে গেছে, হ্যাঁ যেহেতু তারা তাদের নেয় জমলে তাদের জিনিস পর্ন গুলো বাজারে বেচতে পারে না এজন্য বড় একটা সমস্যা দেখা যায় তারপরে এই যে তোমার বিভিন্ন দালাল চক্র আছে না তারা ওই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 ঠিকই বলেছ সেক্ষেত্রে আমি একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে একটি গ্রামে একটি গ্রামে নয় আমি খবরে দেখলাম প্লাস আমাদের গ্রামে দেখলাম যে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 কেন দেখলাম শুদু ডাব হয় কিন্তু, নারকেল হয় না একটি ডাব গাছ, না না এখন না এখন একটা জিনিস রকম মানে যে পরী অসুস্থ রোগীদের ডাব খাওয়ানো একটা ডাব সাধারণত আমাদের ওদিকে কিন্তু এগুলো তো আশি টাকা নিচে কোন দাবি নাই

হ্যাঁ হ্যাঁ আমি নামটা মনে পড়েছে সে হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনাম দাস এই যাত্রী কিন্তু পানি প্রচুর পরিমাণ এবং এই ডাবের গাছের হাইট কিন্তু খুবই কম আরেকটি ডাব গাছের তোমার একশো থেকে দোষো একেক দামের দাম, আমি এই ডাব সম্পর্কে ধারণা আমার জানা ছিলো না তবে ধন্যবাদ তোমাকে জানাবার জন্য ভবিষ্যতে এটা নিয়ে আরো জানার চেষ্টা করব যে যে সমস্যা নেই আর আমি যতদুক্ষণ জানতে পেরেছি এই ডাব গাছের ডাব গাছটা তুমি যদি নিতে চাও তাহলে ঢাকা আসলে কিন্তু এই ডাব গাছ টু পাবা

এখন কিন্তু তোমার ড্রাগন ফল আসে না এই ফলটার নাম শুনেছ এই ফলটার কিন্তু প্রচুর চাহিদা, মানে আমাদের এই সাইডে পড়বো একটা এলাকা দেখি তারা এই ড্রাগন ফলের চাষাবাদ করছে. এই আমাদের এলাকায় হচ্ছে. ও আচ্ছা আচ্ছা আমি তো জানতাম না ড্রাগন ফলের দাম কিন্তু অনেক এটাই কিন্তু একটা পুষ্টিকর খাদ্য এই যেমন মাশরুম যেমন পুষ্টিকর এটাই প্রায় আমি শুনছি যে এটা মাশরুম মতো পুষ্টিকর খাদ্য.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 এখন কৃষকরা কিন্তু যতদিন যাচ্ছে তারা কিন্তু উপযুক্ত দিকে একটু অগ্রসর হচ্ছে এই জিনিসটা খেয়াল করেছো.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

আচ্ছা এ সম্পর্কে আমার ধারণা নেই আমাকে একটু ধারণা দিবা কিভাবে কি মানে ওদেরকে কি ইনভাইট করতে হয় আমাদের কি না কি ওরা, ওরা নিচের থেকে আসে সরকার থেকে ক্ষেত্রে তারপর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ক্ষেত্রে আসে আর একটা জিনিস দেখতে পারছি গ্রামে নতুন মানুষ আসলে কিন্তু অনেক মানুষ তাকে দেখতে আসে এইভাবে দেখতে এসে তোমার ওরাও প্রজেক্টর প্রজেক্টের মাধ্যমে কম্পিউটারে মাধ্যমে কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে তাদের সামনে এই জিনিসগুলো প্রদর্শন করে আর কি. যে যে বুঝতে পেরেছি তারপরে তারপরে এখন তো আমাদের দেশে বর্তমানে শীতকালে চলছে শীতকালে কিন্তু মানে আমাদের শাকসবজির চাষ প্রচুর পরিমাণ পর্যাপ্ত পরিমাণে শাকচম চাষ হয়. হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে হয় সারা বাংলাদেশেই মানে শাকসবজি একটা চাহিদা আছে.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

হ্যাঁ হ্যাঁ এটি খুবই দুঃখজনক ব্যাপার বাংলাদেশে এজন্য কিন্তু ইলিশের দামচা একটু বেশি, তারপরে ওই যে আমাদের পয়লা বৈশাখে কিন্তু মাছের চাহিদাটা আমাদের.

হ্যাঁ হ্যাঁ সে সময় তো মানে কি আর বোলব তখন কিন্তু ইলিশের দাম প্রচুর পরিমাণে বেড়ে যায়, তারপরে কিছু করার নেই পয়লা বৈশাখে ইলিশ ছাড়া বাঙ্গালীদের চলে না. নানানা ঠিক বলেছো আগে চীন আগে চিংড়ি মাছ প্রচুর মাত্রায় বাইরের দেশে রপ্তানি হতো কিন্তু এখন চিংড়ি মাছ রপ্তানি হয় কিনা সে সম্পর্কে অতটা জানা নেই তুমি কি জানো.

হ্যাঁ সেই কারণে কিন্তু আমাদেরকে সমস্যা হচ্ছে তাদের কিন্তু বাংলাদেশের ইলিশ উৎপাদন হয় না, হ্যাঁ এই যে বাংলাদেশের এই যে পদ্মা নদীতে মিঠা পানি এই পানিতে কিন্তু প্রচুর পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ হয়. হ্যাঁ জি জি আর আমি যেতে শুনেছিলাম যে বাংলাদেশের যে ফারাক্কাবাধ আছে এই ফারাক্কাবাধ চা এমনভাবে কষ্ট মাইজ করবে সে বাংলাদেশি ইলিশ পাঁচজন মে ওইপারে যায় দিন পারতে পারে. আমি শুনেছিলাম ছয় সাত মাস এগে, হ্যাঁ ঐতো ঐ যে বন্যা হয় ভারী বন্যা কারণে আমাদের দেশের মাছগুলো ভেসে অন্য দেশে চলে যায় আর কি. আচ্ছা বন্ধু তোমার সাথে কথা বলে আমাকে অনেক ভালো লাগলো, আচ্ছা বন্ধু আমরা কোন একদিন দুজন মিলে আবার বসে কথা হবে আজকে বিদায়. আচ্ছা আচ্ছা বিদায়.

আমি ভালো আছি, তুই কেমন আছিস? অনেকদিন পর হ্যাঁ, ওটাই সবাই তো মানে সবাই ই এখন ব্যস্ত বলতে গেলে আরে ভালোই আছি, আমার মানে আর কি আহ তোর এই week এ ছুটি তো? মানে twenty-fifth ডিসেম্বরে? এমনিতে তো week end এই পরেছে বাদ দে।

হ্যাঁ, পুরো মার চলে গেলো সেটাই আর বলিস না, সবারই একটাই সেটাই, বাহ্, তাহলে তো খুবই ভালো কথা, আরে আমরা সবাই পুরোনো বন্ধুরা মিলে আরে actually plan করছিলাম তো সেই জন্যেই তোকে phone করা হ্যাঁ, ওটাই বলতে পারিস, plus হচ্ছে Christmas celebration ও বলতে পারিস। তাই তোকে phone করা হ্যাঁ, কথা হয় বলতে ওই টুকটাক তুই ওই group টায় নেই না? একটা আমরা group বানিয়েছি যেখানে সবাই একসাথে কথা হয়। ও ঠিক আছে আমি তোকে add করে নেবো, বাদ দে সবাই মানে আমি তো তাই বলি যে তুই reply দিসনি আমি অতটা check ও করিনি, যে কতজন মানে group এ তুই আছিস কি আছিস না, আমি এবার ভেবেছি তুইও আছিস হবে হয়তো সেই নিয়ে হ্যাঁ, হ্যাঁ আমি আজকেই add করে দেবো আর তারপর main যেই কথাটা হচ্ছে সেটা শোন main হ্যাঁ, আমরা হচ্ছে সবাই মিলে plan করেছি, এই Christmas এ হচ্ছে সবাই মিলে বেরোবো। প্রথমে তো পার্কস্ট্রিট তো ঘোরা হবেই হবে, বাদ দে তারপরে ওখানে dinner করে আমরা late night show টা যেটা আছে, ওটা সবাই মিলে movie দেখতে যাওয়ার plan করেছি। হম extra তুই যদি কোনো plan হ্যাঁ, এবার extra তুই যদি কোনো plan add করতে চাস এর মধ্যে করতে পারিস, কিন্তু আমাদের plan এইসব, তোকে বলে দিলাম পুরো সন্ধ্যে থেকে যা বেরোবো পুরো একদম shorted না, ওটা actually ঠিক করা হয়নি, ওটা তুই মানে তুই কি recent কোনো মানে এরকম তোর কাছে update আছে, কি movie এসছে, কোনটা দেখতে যাওয়া better হবে সবাই মিলে তুই কি কিছু জানিস? কোনো কিছু suggestion দে?

সেটাই সেটাই, না না ওটাই তাহলে হ্যাঁ ওটাও আমি আহ মানে first part টা তো দেখেছি, খুব ভালোই লেগেছে second part টা আর এইসব movie কি বল তো hall এ না গিয়ে দেখাটাও আবার মানে হ্যাঁ, এটা যতক্ষণ না 3D তে দেখা হচ্ছে এইসব মানে ভালোই লাগে না তাহলে আর একটা জিনিস হচ্ছে, তোর সব থেকে main কথা হচ্ছে ticket পাওয়াটা ticket টা কি মানে দেখ। হ্যাঁ সেটাই না online এ book করে নেবো, কিন্তু মানে আর তো বেশিদিন বাকিও নেই না Christmas আসতে, তো অতো ticket টা পাবো কি পাবো না। হ্যাঁ, দেখ total দশজন হচ্ছে তোকে নিয়ে তো মানে দশজনের হচ্ছে ticket এখনই মানে check করতে গেলে আহ তুই একটু check করে দেখবি?

দেখ সবাই তো এখন বলেছে যাবে বলেছে last মুহূর্তে যদি কেউ মানে বলে যে আমি যাবো না, তাহলে তো একটা মুশকিল হয়ে যাবে না। তো তুই একটু তাও wait করে নে, আমি হচ্ছে জিগেস করে নিচ্ছি একবার তাও একটু wait করে যা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ আর সব থেকে বড়ো কথা আহ দেখবি তোর হচ্ছে, পার্কস্ট্রীটের সামনা সামনি যেন কোনো ওটায় book করিস, তাহলে হচ্ছে কি বলতো? নয়তো এখান থেকে আবার যাওয়াটা অনেকটা চাপ হয়ে যাবে। হম হম হম সেটাই সেটাই ওটাই best হবে, তাহলে তুই ওই সামনা-সামনিটা দেখ, আর আমি একবার হচ্ছে check করি, তুই ওটাকে যেয়ে check করে নে ticket টা, দশ জনের available আছে কি না? আর আমিও তাহলে দেখে নিচ্ছি যে মানে দশজনই যাবে কি না? কেউ আবার মাঝখানে ঝোলাবে কি না।